আশেপাশে অনেকগুলি মানুষও দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির বাইরে অন্ধকার।

দোকানটির বিতরে অনেকগুলি ফুলের তুরা রাখা আছে।

দোকানটির দেওয়ালে একটি এ_সি লাগানো আছে।

পাহাড়টিতে চার পাঁচজন লোক দেখা যাচ্ছে।

একজনও পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন।

এখানে অনেক গাসপালা দেখা যাচ্ছে।

একজন চেয়ার -এ বসে আছেন বাকি কয়েকজন মানুষ দাঁড়িয়ে আচেন।

দুজন লুক দেখা যাচচে গরটির দেওয়ালে টাইলস লাগানু।

বাগানটিতে অনেকগুলি গাস দেখা যাচ্ছে।

দোকানটির বাহিরে কয়েকটি চপ্পল রাখা আছে।

এখানে একটি দুকান দেখা যাচ্ছে।

যার পরনে একটি লাট টি-শাট দোকানটির সামনে একটি পোস্টার লাগানো আছে।